এইখানে মন্দির আছে মাঝেমাঝে চাটায়িই বিছা আছে কতো --

সাধী ডেকোরেটিং কিয়া আছে | ফটো আছে যেখানে দেখো কি মতো মস্ত ডেকোরেট কিয়া আছে | বহুত মস্ত সাজাইয়া আছে।

লাল রংসে পুরা একদম ডিসাইন কিয়া আছে | পুরা একদম ডেকোরেট কিয়া আছে পাঙ্খা ।

হেলো হায় বন্ধু |

এই পড়ছি ভালো লাগছে

দেখো কত লেডিস লোগ যোগা করছে অনেক--

আরও বহত ই বড় দোকান আছে ।

আ চারো তরফ একদম আঁ পেয়ারে লাগা আছে ৷ বিচ মে মোটরসাইকেল পড়ে আছে।